দেখতে পাচ্ছি এটা কলকাতা এয়ারপোর্ট কলকাটা এয়ারপোর্ট -এ এরকম সবসময় ভিড় লেগেই থাকে যেন মানুষ এক দেশ থেকে অন্য দেশে আসে যাতায়াত করে।

ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ কলকাতা দেখুন লেখা আছে এখানে দ্যা স্মার্ট স্কুল এখানে একটা স্কুল আছে এডুকেশনাল সার্চ ফাউন্ডেশন স্বামী বিবেকানন্দ ইউনিট যেটা লেখা আছে।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপার মার্ট এই সুপার মার্ট এ আমরা যাতায়াত করি এখানে সমস্ত রকমের--

এইসবও এখানে ঘুরতে-টুরতে গেলে শরীর ভালো থাকে ভাল এবং এরকম কলকাতায় বহু জায়গা আছে যেখানে আমরা ঘুরতে-ফিরতে যাই।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তহরণ মার্কেট আহ উত্তহরণ মার্কেট এখানে আহ সবকিছুই ঠিকমতো ভালো ভালো পাওয়া যায় আর--

এখানে সবকিছুই খুবই কম দামে। এই মার্কেট - টার ভেতরে জামা কাপড় থেকে শুরু করে বেশিরভাগ জামাকাপড়ের দোকান এখানে আছে এখানেও জামা কাপড় কিনে খুব কম দামে এখানে জামাকাপড় গুলো পাই।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হসপিটাল যেখানে লেখা আছে ইমার্জেন্সি । আহ প্রথম দিকটা এখানে লালদা কালার -এর রং করে রাখা আছে এটা ইমারজেন্সি গেট যেটা আমরা দেখতেই পাচ্ছি।

এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বিয়ে বাড়ির রিসেপশন এই রিসেপশন এ আমরা গেছিলাম কদিন আগেই।

আ-আ-র এখানে দেখুন এটা পুরো একটা খুব সুন্দর ভাবে জিনিসটাকে সাজানো হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি।

আর এরকম বিয়েবাড়ি সবসময় আমাদের এখন খুবই পাব ।

এটা দেখতে পাচ্ছি দেখুন এটা লেখা আছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কো. ।

এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি পেছনদিকে দেখুন একটা যেটা ব্রিজ -এর মতন দেখা যাচ্ছে ওখান থেকে ট্রেন যাতায়াত করে এটা একটা নদীর ওপরে এভাবে যে মানুষ বা --

দেখতে পাচ্ছি সামনে একটা স্ট্যাচু যেটা এখন তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে কলকাতার মাঝ রাস্তা তার জন্য আহ আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলি একটু বেশি জ্যাম হয়ে গেছে। আর টোটোগুলো সাইকেল রিকশা সবকিছুই যাতায়াত করছে সেগুল একটু জ্যাম হয়ে গেছে এগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে সামনে পুলিশ আছে বাট এই জায়গাটা তৈরি হয়ে গেলে যে জিনিসটা তৈরি হচ্ছে দেখতে কিন্তু আরও --

এটার সৌন্দর্যটা আরও বেশি একটু বেড়ে যাবে।

আহ প্রচুর বড় একটা জায়গা নিয়ে জিনিসটা গঠন করা আছে জায়গা দেখেও এটা দেখুন--